যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে সময়টা এখন সকালবেলা একটি সামনে বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে এবং নিচে কিছু দোকান দেখতে পাওয়া যাচ্ছে।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

একটি গাছ দেখতে পাওয়া যাচ্ছেআশেপাশে কিছু টোটো এবং বাইক সাইকেল দেখতে পাওয়া যাচ্ছে কিছু মানুষজন ও দাঁড়িয়ে আছে দেখতে পাওয়া যা--।

যেমনটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে সময়টা এখন সন্ধ্যেবেলা। একটি বড় বিল্ডিং এর দৃশ্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে।